এটা হলো একটি পাহাড়ি এলাকা। এখানে দেখতে নাজারটা খুব ভালো। কত বড় বড় পাহাড় দেখা যায়। আসমানে কতকিছু কালার ডিসাইন হয়ে গেছে ।

এটা হচ্ছে একটা চানা স্টোর যেটা হয় প্রথম চাট বালাই কুড়কুড়ে বিস্কুট শ্যাম্পু সাবান হরলিক্স ।